এটা দেখে মনে হচ্ছে এটা একটা কোনও গাড়ির গা পেট্রোল পাম্প যেখানে পেট্রল বা ডিজেল ভরা হয়ে থাকে আমাদের এখানে দেখা যাচ্ছে চারটা গাড়ি আছে পেট্রল বা ডিজেল ভরার জন্য যে দোকানের কর্ম চারি সে--

যত সময় দেখতে পারছি এটা তিনতলা বাড়ি রয়েছে এবং ছাদ টা ঢাকা রয়েছে এবং এটা একটা মাঠের সামনে মাঠের উপর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

তৈরি করা হয়েছে। দেখতে অসাধারণ লাগছে এবং চারিদিকে পুরো কাঁচ ভর্তি রয়েছে । আমাদের এখানে এরকম অকূয়াটিকা টাইপের জায়গা রয়েছে ।